এখানে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব বাংলা গেট রাস্তায় রয়েছে--

একটি লেডিস টয়লেট এবং একটি জেন্টস টয়লেট সামনে দুটো ছোট ছোট ঝাউ গাছ আছে এবং সামনেই রয়েছে একটি সাইকেল ।

টয়লেটের উপরে একটি কালো কালারের ট্যাংকি আছে। উপরে কিছু সবুজ রঙের গাছ আছে।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি সামনে একটি বাইক আরোহী এবং তার সামনে একটি লোক দাঁড়িয়ে আছে।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি সামনে একটি কৃষ্ণচূড়া গাছ পার বাঁধানো --

তার পাশেই রয়েছে একটি পে এন্ড ইউজ টয়লেট এবং টয়লেট -টির দরজা বন্ধ এবং টয়লেট -টির ছাদের পরে রয়েছে একটি ট্যাংক --